ছবিতে পরশ ইলেকট্রনিক্স নামে একটি দোকান দেখা যাচ্ছে।

পাশে আংশিকভাবে একটি গাছকে দেখা যাচ্ছে।

হাই রোডের ওপর বিবিন্ন যানবাহন সহ মানুষজন দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি সাদা দরজা দেখা যাচ্ছে।

এত নীচে একটি অগভীর স্বচ্ছ নদী দেখা যাচ্ছে।

আশেপাশের দৃশ্য সবুজ গাছপালায় ঢাকা।

এখানে শ্রেণীকক্ষের মতো একট্রি দৃশ্য দেখা যাচ্ছে।

একদল শিশু তাদের শিল্প ক্রিয়াকলাপে মনোনিবেশ করেছে।

একটি শিক্ষিকার তত্ত্বাবধানে তারা একসাথে বসে কাজ করছে।

তারা এই ক্রিয়াকলাপের দ্বারা শিখছে এবং সৃজনশীল হচ্ছে।

এখানে বসার জন্য একাধিক টেবিল এবং চেয়ার আছে।

টেবিলগুলির ওপর বাসনপত্র সুসজ্জিতভাবে সাজানো আছে।

ছাদের উপর বৈদ্যুতির আলো জ্বালানো আছে।

এখানে একটি মিনি মার্কেটের মতো দোকানের ছবি দেখানো হয়েছে।

এখানে দুজন সেফকে দেখা যাচ্ছে।

দৃশ্যে অনেক মানুষদের দেখা যাচ্ছে।

ছবিতে একটি লাইট পোস্ট এবং একটি মানুষ দেখা যাচ্ছে।

ছবিতে আংশিকভাবে একটি সবুজ রঙ্গের চাদর দেখা যাচ্ছে।

এখানে একটি খাবারের দোকানের দৃশ্য দেখানো হয়েছে।

মাটির পাত্রের পেছনে একটি উনুন রয়েছে যার ওপর দুটো বাসন রাখা আছে।

ছবিতে একটি ফুলের মালার দোকান দেখা যাচ্ছে।

দোকানটির বোর্ডে দক্ষিণ ভারতীয় ভাষায় কিছু লেখা আছে।

ছবিতে অনেক ফুলের দোকান দেখা যাচ্ছে।

ভেতর একটি ময়ূরসহ দুটি অন্য পাখি রয়েছে।

দোকানটির সামনের রাস্তাটি ফাঁকা আছে দোকানটির সামনে অনেকগুলি বাইক সারিভাবে রয়েছে।

মূর্তিটির চারপাশে অস্পষ্টভাবে অনেক মানুষ দেখা যাচ্ছে।

ভবনটি তিনতলা এবং সাদা ও খয়েরি রঙের।

সবই তো বেশিরভাগ মহিলা দেখা যাচ্ছে।

দোকানটির সামনে একটি বাইক এবং গাড়ি দেখা যাচ্ছে।

এটি কোনও অস্থায়ী ছাউনির নীচে বানানো হয়েছে।

জিমের দেওয়ালটি কমলা রঙ্গের এবং তার উপরে বৈদ্যুতিক পাখা লাগানো আছে।

এখানে একটি চার্চের ভেতরে দৃশ্য দেখানো হয়েছে।